তার উপর দিয়ে তার গেছে। সূর্যের আলোটা ম-ম প্রবাহমান জলের ওপরে পড়েছে।

পাচিরের নিচে সাদা ওপরে নীল রং দেওয়া রয়েছে।

আর একটি লাল চেয়ার আছে। কতগুলো ডেস্কি আছে। কিছু জন রান্না করছে। আলু আছে।

ঘর দোকানটির মধ্যে একটি র‍্যাক আছে। র‍্যাক -টির এক এক --

উমম আভরণ পড়েছে ওপারে আছে উম কতগুলি গাছ সবুজ রঙের।

তুঁতে কালার -এর সামনে কাঁচের উ দরজা আছে সামনে দুটি বাইক দাঁড়িয়ে আছে একটি ব্ল্যাক রঙের--

এই ছবিটিতে দেখা যাচ্ছে নিষুতি রাত রাস্তায় মানুষ জন নেই কিছু কুকুর আছে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে।

কাঁচা লঙ্কা আছে বেগুন আছে বিন্স আছে।

কিছু মেয়ে রয়েছে একটি মেয়ের গায়ে নীল রঙের চুড়িদার আছে।

একটি তুতে কালো দিয়ে একটি হলুদ কালো দিয়ে।

পার্ক এর একটি ছাউনি আছে ছাউনির তলায় একটি ছেলে--

সামনে একটি টোটোটার ওপাশে একটি বাইক দাঁড়িয়ে আছে ।

সামনে একটি বাড়ি আছে বাড়ির সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে ।

একটি টাইলস এর ওপরে বসে একটি মেয়ের গায়ে কালো রঙের জিন্স এর প্যান্ট সবুজ রেড রঙের গেঞ্জি।

জিন্স -এর প্যান্ট পরা সাদা শার্ট পরা।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি--

সামনে সাদা পাশে হলুদ ওপরে একটি টিন উম ট্যাঙ্কি রয়েছে।

হলুদ কতক তিনটি কাঠের জানলা আছে।